এবং জামা পুতুলটি ভালো লেগেছে কিন্ত জামাতে বেশ ভালো একটা নাম ও দেওয়া আছে।

বেদনা আপেল তরমুজ শসা- ভালো ভাবেই আছে।